এটায় আমরা দেখতে পাচ্ছি কি এটা একটা অফিস । যে অফিসের গেটের কাছে তিনটে চেয়ার বসার জন্য--

নীল হয়ে আছে আর এটা একটাজঙ্গলের মতন একটা সুনসান জাগা যেখানে ছোট ছোট গাছ লাগা আছে।

যেখানে আমরা একটা ট্রেন আসতে দেখতে পারছি আর গাছগুলার কালারফুল পেন্ট করা আছে ।

যে বিল্ডিং -এর কালার নীল রং আর সাদা রঙের দেয়ানো আছে।